আর এখানে একটা ল্যাম্প পোস্ট আছে খুবই সুন্দর লাগছে ভালো। আর মন্দিরের কালার -টাও খুবই সুন্দর।

এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি আর কিছু দেবতার মনে হচ্ছে ফটো লাগানো আছে ওখানে পাশে আর একটা লোকদাড়িয়ে মনে হচ্ছে পূজা করছে।

আর একটা সামনে একটা হাতের একটা কোনো ফুলের ডিজাইন দেখে খুবই সুন্দর লাগছে আকাশের কালার -টাও খুব সুন্দর আর ভালো লাগছে।

পাশে কিছু লোক দাঁড়িয়ে আ আছে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে।